এবং একটি অনেক বড় দরজা বানানো রয়েছে গেট যার মধ্যে লেখা রয়েছে--

এডভার্টাইজমেন্ট লাগানো একটি ব্যানার | এবং তার পাশে রয়্যাল স্যেলুট নামে একটি রেস্টুরেন্ট রয়েছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি মেকআপ রুম -এর ছবি।

দুপাশেই গাছ লাগানোর জন্যে কিছুটা ঘেরা জায়--

বাড়িটি খয়েরি কালার এর এবং বাড়িটির দরজার সামনে অংকগুলি সাইকেল ও বাইক রাখা এবং বাড়িটির সামনে একটি --

এবং অনেক লোক এই ঘিরে বাচ্চাগুলি --

এবং রাস্তার দুপাশেই অনেক বড় বড় গাছ এবং লাইট পোস্ট লাগানো রয়েছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট দোকান একটি বাড়ির তলায় দোকানটিতে একটি লোক বসে আছে সেরকম বেশি জিনিসপত্র দোকানে নেই।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি অনেক বড় মাঠ মাঠটির কিছু কিছু জায়গা ঘাস এবং কিছু কিছু জায়গায় মাটি রয়েছে ।

এই ছবিটিতে আমরা একটি চিড়িয়াখানা দেখতে পাচ্ছি যেই চিড়িয়াখানার একটি অংশে--

এবং সামনেই কিছু বস্তার মধ্যে অনেক জিনিসপত্র বস্তার মধ্যে বেঁধে রাখা রয়েছে এইরকম দু চারটি বস্তা রয়ে--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি তাঁবু খাটানো রয়েছে | তাঁবুটির ওপরে খড়ের একটি চালা করা ।

এবং এটি ঝাড়গ্রামে অবস্থিত মেন রোড -এ দোকানটি ফাঁকা দোকানটির ভিতরে একটি বড় কোকাকোলার ফ্ৰীজ রয়েছে এবং কিছু চেয়ার টেবিল ।

এবং পুকুরটি দূরে অনেক দূরে পুকুরটি বাঁধানো ।